বলা হচ্ছে আস্থা ভস-- বিশ্বাস ভরসা রাখুন।

উ-ম-ম মতো ঘ-র দেখা যাচ্ছে এবং সেখানে হয়তো মন্দিরে- এ কোন মূর্তির আবস্থান হতে পারে।

এটি ইকো পার্ক -এর ম্যাপ ।

এবং বাদ বাকি সবাই সেটিকে দেখছে।